এখানে একটি সেলুন দেখা যাচ্ছে যার নাম হেলো সেলুন । ভেতরটা খুব সুন্দর করে সাজানো আছে। দু তিনটে চেয়ার পরপর করে লাগানো আ--

এখানে একটি পাহাড়ি এলাকা দেখা যাচ্ছে যার মধ্যবত্তি অংশ দিয়ে জল বয়ে যাচ্ছে। অপর সাইড থেকে ঝর্ণার জল পড়ছে।

এখানে একটি ঘুরতে যাওয়ার স্থান দেখা যাচ্ছে যার চারিপাশটা পাঁচিল দিয়ে ঘেরা আছে। একটি বড় গেট আছে।

এ অনেকগুলো গেট আছে। নদীর চূড়া ও দেখা যাচ্ছে। যেখানে আমরা নিত্য প্রয়োজনে যেতে পারি।

এ অনেক লাইট জ্বলছে। চারিপাশে গাছপালা আছে।

কিছু মানুষ ওই পাশের রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। কিছু দোকানপাতি আছে।

এখানে অনেকগুলো ফুটবল দেখা যাচ্ছে। তারপর অনেকগুলো জামা দেখা যাচ্ছে। এ.সি. মেশিন দেখা যাচ্ছে।

এখানে একটা অনুষ্ঠান চলছে। প্রবেশের রাস্তাটা খুব সুন্দর করে কাপড় দিয়ে সাজানো হয়েছে ফুল দিয়ে।

অনেক দূরে একটু পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। অনেকটা অনেক জল আছে। প্রচুর জ গাছপালা দেখা যা--

এ তার পেছনের বোর্ড -এ একটি ছবি দেখা যাচ্ছে।

দুটো লাল কালার -এর দুটো কালো একটি উমম সোনালী একটি ব্লু কালার এর --

এখানে একটি স্টেশন দেখা যাচ্ছে। স্টেশন টি বেশ বড়। স্টেশন এ প্লাটফর্ম এ বেশ কিছু মানুষ বসে আছে। একজন ব্যাক্তি শুয়ে আছে যার পাশে অনেক ব্যাগ জলের বোতল দেখা যাচ্ছে।